যেমনটা দেখতে পাচ্ছি সময়টা সকালবেলার এটি একটা ফাঁকা জায়গা এর মধ্যে একটা জল যাওয়ার রা--

সামনেটা ফাঁকা রয়েছে সেই ফাঁকা জায়গায় কিছু চেয়ার টেবিল পাতা রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি সময় টা সকালবেলার এটি একটি গিফট -এর দোকান এখানে অনেক রকমের গিফট রয়েছে যেমন কাপ --

কাপ -গুলো প্রিন্টেড এবং প্লেন কাপ -ও রয়েছে যার মধ্যে লাল কালো ব্রাউন কালার -এর কাপ রয়েছে এখানে।

ব্রিজ -টি অনেক বড় সত্যিই দেখতে খুব ভালো লাগছে এই ব্রিজ -টি ব্রিজ -এর চারপাশে সবুজ ঘাসে মোড়া রয়েছে।

এখানে চেয়ার লাল আর নীল দিয়ে সাজানো হয়েছে এবং দেখতে বেশ ভালো লাগছে চারপাশে বড় বড় বিল্ডিং রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি সময়টা সকাল বেলার এটি একটা ছোট্ট মার্কেট যেখানে অনেককিছু বি--

ছোট্ট ছোট্ট সবুজ ঘাসে মোড়া এবং চারপাশে অনেক গাছ রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি সময়টা সকাল বেলার এখানে কিছু গ্যাস রয়েছে এখানে তিনটে গ্যাস রয়েছে।

করা রয়েছে খুব সুন্দর তার মধ্যে কিছু চেয়ার পাতা রয়েছে।

খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং ছোট ছোট বড় বড় অনেক ধরনের গাছ এখানে রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি সময়টা সকালের দেখে মনে হচ্ছে এটি একটা ফার্নিচার -এর দোকান।

এই দোকানটি অনেক বড়ো এখানে অনেক রকমের ফার্নিচার রাখা রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি সময়টা দুপুরের দিকে দেখতে পাচ্ছি এটি একটা রাস্তা।

রাস্তার দুপাশে সবুজে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা প্রাচীর রয়েছে।

অনেক দূর পর্যন্ত গেছে এবং লাল মাটি দিয়ে রাস্তাটি তৈরি হয়েছে এটা একটা ছোট্ট মার্কেট -ও বলা যেতে পারে রাস্তার দুপাশে--

এবং অনেক বড় বড় পাথর রয়েছে এই জলাশয়ের চারপাশে অনেক--

চার্চ চার্চ -টা বেশ সুন্দর দেখতে চার্চ -এর চারপাশে ছোট ছোট গাছ লাগানো রয়েছে।

কালো রঙের প্যান্ট আর সাদা রঙের জুতো।

একটা বাস দাঁড়ানো রয়েছে যার রং হচ্ছে হলুদ এবং সাদা সাদা রংয়ের বাসটির গায়ে লেখা রয়েছে গীতা।

বাচ্চারা খুব আনন্দ সহকারে খেলা করছে।

এই মন্দিরের চারপাশটা ভীষণই সুন্দর মন্দিরটি সাদা রংয়ের মন্দিরের পিছনে একটি পাহাড় রয়েছে।

যেমনটা দেখতে পাচ্ছি সময়টা বিকেল বেলার।

এটি একটি ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটি পুরো সবুজে মোড়া চারপাশে অনেক গাছ রয়েছে।

যেমনটি দেখতে পাচ্ছি সময়টা রাত্রি বেলার এটি একটা ছোট্ট মার্কেট এই মার্কেট -এর মধ্যে--

মাটির জিনিসও বিক্রি হচ্ছে যেমন কাপ রয়েছে হাঁড়ি রয়েছে আরও অনেক কিছু রয়েছে।

এখানে অনেক রকমের ফার্নিচার রয়েছে সোফা রয়েছে টেবিল রয়েছে।

এবং এখানে অনেক লাইট জ্বলছে এই লাইট --